ব্লু এবং হোয়াট শেড -এ অ রাঙানো হয়েছে খুব সুন্দর বিল্ডিং বিল্ডিং এর ওপরে --

মোবাইল সেন্টার দুজন মহিলা মোবাইল সেন্টার এর বাইরে দাঁড়িয়ে--

খুব সুন্দর বাড়ি এটা খুব সুন্দর মহল দু ধারে-এ--

ওপরে অনকে গুলি লাইট দেওয়ানো আছে খুব সুন্দর একটা জিম ।

অনেক গুলি কার একসঙ্গে দাঁড়িয়ে ।

এবং একটা ব্লু এবং হোয়াইট সেড এর ছাতরা দেওয়া।

বাইক স্ট্যান্ড করা আছে এবং--